তার পিঠের মধ্যে একটা ব্যাগ আসে আর--

বাঁশ রাখা আসে নীচে আগুন জ্বলতাসে।

এটা একটা মাঠ যেটার কিছু দূরে একটা বড়ো গাছ আসে।

মাঠটার মধ্যেই ফ্ল্যাগের জন্য দাঁড়া করানোর জন্য কিছু তিনটে পাথর দোওয়া আসে।

এটা একটা বড় একটা ফটো লাগানো আসে।

জিরো পয়েন্ট এইট পয়েন্ট জিরো ফাইব আওয়ার্স একটা এট ফরটিন পয়েন্ট ফাইভ আওয়ার্স আর একটা সিক্সটিন পয়েন্ট জিরো ফাইব আওয়ার্স ।

কিছু মানুষ আর এই সাইডে কিছু দুকান আছে মাঝখানে রাস্তা যেটার দিকে বড় গাড়ি ছুটো গাড়ি যাইতাসে।

উঁ এর পাশে দেখা যাইতাসে কিছু মানুষ দাঁড়ায় রইসে কিছু মানুষ আওয়া যাওয়া করতাসে।

সাইডে বড়ো বড়ো গাস আসে ।

বাজারটার মধ্যে কাঁঠাল বা ঢেঁড়শ শশা এগুলো বইসেও।